পর্লে দাতা স্ট্রাকচার্স ডেটা স্ট্রাকচারস এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এখানে আমরা পর্লে উপলব্ধ ডেটা স্ট্রাকচারস সম্পর্কে শিখব
আমি উবুন্টু লিনাক্স 1204 ওএস এবং পার্ল 5142 ব্যবহার করছি
গেদিত টেক্সট এডিটর ও ব্যবহার করব
আপনি পছন্দের টেক্সট এডিটর ব্যবহার করতে পারেন
এখানে ভ্যারিয়েবল সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকতে হবে
কমেন্টস লুপ্স এবং কন্ডিসনাল স্টেটমেন্টের জ্ঞান অতিরিক্ত সুবিধা প্রদান করবে
প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য স্পোকেন টিউটোরিয়াল ওয়েবসাইটে যান
পর্লে 3 ধরনের ডেটা স্ট্রাকচার রয়েছে স্কেলার স্কেলার আরায় অ্যারে হাশ হ্যাশ একে অ্যাসোসিয়েটিভ অ্যাসোসিয়েটিভ অ্যারে ও বলা হয়
Scalar এটি যেকোনো ডেটা টাইপের জন্য ভ্যালু রাখে
ডেটা টাইপ স্ট্রিং নম্বর ডবল ইত্যাদি হতে পারে
এটি অ্যারেতে রেফারেন্স বা হ্যাশে রেফারেন্স ও রাখতে পারে
আমরা পর্লে রেফারেন্স পরবর্তী টিউটোরিয়ালে দেখব
স্কেলার ভ্যারিয়েবল ঘোষণা করার মতই সহজ
count 12 সেমিকোলন
string একক উদ্ধৃতিতে I এএম স্কেলার ওএফ টাইপ স্ট্রিং সেমিকোলন
এখন স্কেলারে নিম্ন অপারেশন সম্পাদন করতে পারি মান নির্ধারিত করা অন্যতে স্কেলারে নির্ধারিত করা
নম্বরের মত স্কেলারে গাণিতিক অপারেশন যেমন এড সাবট্রাক্ট ইত্যাদি
স্ট্রিং স্কেলারে স্ট্রিং অপারেশন যেমন কনক্যাটেনেশন সাবস্টার ইত্যাদি
স্কেলার ডেটা টাইপের উদাহরণ দেখি
টার্মিনালে গিয়ে লিখুন গেদিত স্পেস স্কেলার্স ডট পিএল স্পেস এবং Enter টিপুন
এটি গেদিত এ scalarsপিএল ফাইল খুলবে
স্ক্রিনে প্রদর্শিত নিম্নলিখিত কোড লিখুন
এটি স্কেলারে ঘোষণাকরণ এবং নির্দেশিত কাজ
এটি কিছু গাণিতিক অপারেশন যা নম্বর টাইপের স্কেলারে সম্পাদন করা যেতে পারে
এটি স্ট্রিং অপারেশন যা স্কেলার টাইপের স্ট্রিং এ কার্যকর হয়
সাবস্টার পর্ল ফাংশন যা আউটপুট রূপে স্ট্রিং এর অংশ প্রদান করে
এখানে ইনডেক্স 0 থেকে স্ট্রিং শুরু হয় যেমন কোথা থেকে আমরা স্ট্রিং এর এক্সট্রেকশন করতে চাই
এবং 11 অফসেট নির্ধারিত করে অর্থাত কতদূর আমরা আউটপুটে স্ট্রিং চাই
এখন Ctrl S টিপে ফাইল সংরক্ষণ করুন
তারপর টার্মিনালে ফিরে গিয়ে স্ক্রিপ্ট এক্সিকিউট করতে লিখুন পার্ল স্পেস স্কেলার্স ডট পিএল
Enter টিপুন
আউটপুট টার্মিনালে লক্ষনীয় হয়েছে
এখন পর্লে অ্যারে দেখি
Array হল এলিমেন্টের তালিকা
এলিমেন্টস স্ট্রিং নম্বর ইত্যাদি হতে পারে
এতে ইনডেক্স রয়েছে যা অ্যারেতে বিভিন্ন অপারেশন সম্পাদন করে
ইনডেক্স শূন্য থেকে শুরু হয়
অন্যান্য প্রোগ্রামিং ভাষার মত অ্যারে বা তার দৈর্ঘ্য পর্লে ব্যবহার করার পূর্বে ঘোষণা করার কোনো দরকার নেই
অ্যারে এতে এলিমেন্ট যোগ বা অপসারণ অনুযায়ী প্রসারিত বা সঙ্কুচিত হয়
অ্যারের সিনট্যাক্স হল আত থে রাতে ভ্যারিয়েবলনামে স্পেস ইকুয়াল টো স্পেস প্রথম বন্ধনীতে এলিমেন্ট 1 কমা এলিমেন্ট 2 কমা এইভাবে এলিমেন্ট N বন্ধনী বন্ধ করুন সেমিকোলন
এখন অ্যারের উদাহরণ দেখি
টার্মিনালে গিয়ে লিখুন গেদিত স্পেস পারলারে ডট পিএল স্পেস এবং enter টিপুন
এটি গেদিত এ পারলারে ডট পিএল ফাইল খুলবে
স্ক্রিনে প্রদর্শিত নিম্নলিখিত কোড লিখুন
এটি নম্বর অ্যারে যাতে নম্বর টাইপের এলিমেন্ট রয়েছে
এটি স্ট্রিং অ্যারে যাতে স্ট্রিং টাইপের এলিমেন্ট রয়েছে
এই অ্যারেতে নম্বর এবং স্ট্রিং উভয় এলিমেন্ট রয়েছে
এই উদাহরণ পর্লে বিভিন্ন ধরনের অ্যারে প্রদর্শন করে
এইভাবে পর্লে অ্যারে প্রিন্ট করতে পারি
Ctrl S টিপে ফাইল সংরক্ষণ করুন
এরপর টার্মিনালে ফিরে গিয়ে স্ক্রিপ্ট এক্সিকিউট করুন পার্ল স্পেস পারলারে ডট পিএল এবং Enter টিপুন
টার্মিনালে নিম্নলিখিত আউটপুট প্রদর্শিত হয়
এখন পর্লে হ্যাশ ডেটা স্ট্রাকচার দেখি
হ্যাশকে অ্যাসোসিয়েটিভ অ্যারে ও বলা হয়
এটি একটি কে ভ্যালিউ পেয়ার ডেটা স্ট্রাকচার
হ্যাশে কে কী হল অনন্য
একই কী আবার যোগ করলে সেই কী এর মান কী এর জন্য নির্ধারিত সর্বশেষ মান দ্বারা ওভাররাইড করা হবে
ভ্যালু নকল হতে পারে
এটি যেকোনো ডেটা টাইপের জন্য মানও রাখে
হাশ হ্যাশ এর সিনট্যাক্স হল পারসেন্টেজ ভেরিয়েবল নামে স্পেস ইকুয়াল টো স্পেস প্রথম বন্ধনী Enter টিপুন
একক উদ্ধৃতিতে কে 1 স্পেস ইকুয়াল টো গ্রেটের থান স্পেস একক উদ্ধৃতিতে ভ্যালিউ 1 কমা
Enter টিপুন
একক উদ্ধৃতিতে কে 2 একক উদ্ধৃতি স্পেস ইকুয়াল টো গ্রেটের থান স্পেস একক উদ্ধৃতিতে ভ্যালিউ 2
Enter টিপুন
বন্ধনী বন্ধ করুন সেমিকোলন
এখন আমরা হ্যাশের উদাহরণ দেখব
এখন টার্মিনালে গিয়ে লিখুন গেদিত স্পেস পার্লহাশ ডট পিএল স্পেস এবং Enter টিপুন
এটি গেদিত এ পার্লহাশ ডট পিএল ফাইল খুলবে
স্ক্রিনে প্রদর্শিত নিম্নলিখিত কোড লিখুন
এটি বিষয়ের প্রাপ্ত নম্বর নির্দেশ করে
এই উদাহরণ হ্যাশের ব্যবহার প্রদর্শন করে
এখন হ্যাশ প্রিন্ট করা দেখি
এখন শুধু হ্যাশের প্রিন্ট করার পদ্ধতি দেখুন
বিশদ ব্যাখ্যা পরবর্তী টিউটোরিয়ালে দেওয়া হবে
এখন ফাইলটি সংরক্ষণ করুন
তারপর টার্মিনালে ফিরে গিয়ে স্ক্রিপ্ট এক্সিকিউট করতে লিখুন পার্ল স্পেস পার্লহাশ ডট plএবং Enter টিপুন
নিম্নলিখিত আউটপুট টার্মিনালে প্রদর্শিত হয়
সংক্ষেপে এই টিউটোরিয়ালে শিখেছি স্কেলার অ্যারে এবং হ্যাশ ডেটা স্ট্রাকচার
স্যাম্পল প্রোগ্রাম ব্যবহার করেছি
নির্দেশিত কাজ হল স্কেলার ভ্যারিয়েবল ঘোষণা করা
এতে ফ্লোট টাইপের ভ্যালু নির্ধারিত করে এটি প্রিন্ট করা
লাল হলুদ এবং সবুজ রঙের অ্যারে ঘোষণা এবং প্রিন্ট করা
এমপ্লয়ীর নাম এবং তাদের ডিপার্টমেন্টের হ্যাশ ঘোষণা এবং প্রিন্ট করা
ইঙ্গিত এমপ্লয়ী জন কমা ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়ারিং এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়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
ধন্যবাদ